এটা সাদা এবং গোলাপি রঙের এবং তারই চারিপাশে বিভিন্ন দরনের আ সবুজ গাছপালা এবং একটি বাগানের মতো পরিবেশ রয়েছে।

এবং পাঁ পাঁচিলটি লোহার ঘেরা এবং বাঁশ দিয়ে লোহা দিয়ে এবং বাঁশের তৈরি আ এটির উপরে মটরটি রাখা হয়ে --

এই ছবিটির মধ্যে একটি চেয়ার একটি টেবিল --

এর উপরে অ্যা-কাম-দোকানের উপরে লেখা আছে ঊষা।

এখানে তিনজন মানুষ দেখা যাচ্ছে একজন ভিতরে এবং দুজন বাইরে।

এই ছবিটির মধ্যে একটি টমটম এবং দুইটি আ মানুষ দেখা যাচ্ছে যাদের চোখ মুখ ঢাকা আছে এবং ওরা শার্ট প্যান্ট পরা আছে।

এই ছবিটির মধ্যে একটি আ--

বড় গাড়ি এবং বাকিগুলো ছোট গাড়ি এছাড়া বিভিন্ন ধরনের ঘর রয়েছে এ্যাঁ এবং একটি বড় রাস্তা রয়েছে।

এই ছবিটির মধ্যে একটি ঘর দেখা যাচ্ছে যেখানে একটি চেয়ার একটি টেবিল একটি আ--

যেখানে লেখা আছে কাঠিয়া বাবার আশ্রম নাগিছড়া এবং দুটো--

একটি শিশু গাছে চড়ছে এবং বিভিন্ন ধরনের গাছপালা গাছটি দেখতে বাদামি রঙের এবং সবুজ রঙে ঘেরা পাতা।

বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে এখন গাছের নাম আমি ঠিকঠাক ভাবে জানি না তবে বিভিন্ন ধরনের গাছ এখানে দেখা যাচ্ছে।

কলসি তারপরে জুতো বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে।

উপরে দুটো বসার ব্যবস্থা এবং টেবিল টেবিলের উপর জগ গ্লাস ইত্যাদি রয়েছে।

এবং বসার সে অ্যা বসার জায়গার কালার বাদামী রঙের।

এবং এই ছবিটির মধ্যে বিভিন্ন ধরনের আঃ রকমারি--

এখানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন লোক দেখা যাচ্ছে।

দোকানটির মধ্যে লাইট রয়েছে দুটো এবং বিভিন্ন রকমারি মাছ।

এবং আরেকটিতে কাচের শাটার দেওয়া রয়েছে এবং উপযুক্ত রাস্তা রয়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে যে একজন লোক কোন একটি সেলুনে গেছে গিয়ে বসে রয়েছে।

এবং চুল কাটতে বসেছে তার পেছনের অংশ অ্যা-মানে মাথার পেছনের অংশই দেখা যাচ্ছে।

এখানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজনের মতো লোক দেখা যাচ্ছে।

একজন সিঁড়ি দিয়ে উপরে বেয়ে উঠছে বাকিরা আ আ কাজ চালিয়ে যাচ্ছে এবং--

ল্যাম্প পোস্ট আছে বিভিন্ন ধরনের কলা গাছ দেখা যাচ্ছে।